সব কার্যক্রম ই করেন, কিন্তু ডেইলি ক্লাসের যে স্কুলের যে ডেইলি রুটিন থাকবে স্কুলের একটা ই থাকবে না আপনার এর রুল কল কলের কোন system থাকবে না, সেখানে তো এরকম থাকবে না। এটা হচ্ছে আপনার ইউনিক আইডি কার্ড যেটা দিবে অইতা হচ্ছে আপনার পরিচয় নাম্বার যেটা দিয়ে আপনি সব ক্লাসের এটেন্ড করতে পারবেন জাতীয় সব্ যে এসব জিনিস হচ্ছে critical জিনিস, এগুলার পিছনে তো অনেক গবেষণা থাকা উচিৎ আশাকরি আশাকরি সুচিন্তিতভাবে এটা করা হচ্ছে এটা অনেক গবেষণা করে নাকি আসতেছে, এটা প্রায় দুবছর ধরে ট্রায়ালিং এ আসছে এটা

একদম সব বই প্রায় change হয়ে গেছে অর্থাৎ আর আগের syllabus এর সাথে এখনকার syllabus এর কোন মিল থাকবে না। এটা তো সেভেন এইট শুধু না? হে seven six eight এইগুলা, তারপর আহ আমি এখনও জানি না উচ্চমাধ্যমিকের বইগুলি সম্ভবত পরিবর্তন আসছে

এইযে বই গুলো হচ্ছে নতুন নতুন বই এই কমিটিতে কি teacher রা থাকেন গ্রামের teacher town এর town সেরকম জানেন কি আপনি এগুলো সবাইকে নিয়ে সম্মলিত ভাবে করতে হবে বিষয়টা না বইগুলোতো নতুন এইজন্য আহ আমি যতটুকু জানি যে প্রাইমারি শিক্ষক এবং আহ হাইয়ার লেভেলের যারা শিক্ষক টিচার আছে তাদেরকে কিন্তু এক মাস এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে বইগুলো সম্পর্কে অর্থাৎ নতুন ভাবে যে সিলেবাস আসছে ঐ সিলেবাসের আঙ্গিকে ট্রেইন ~ট্রেনআপ করা হয়েছে ওদেরকে ওকে এইজন্যই আমি শুনতেছিলাম যারা একটু ই কম তারা বলতেছে যে teacher রাই বুজেনা বই তা স্টুডেন্ট কি বুঝবে না না এখন এই যেই বইগুলো বের হচ্ছে এটা এর যে বইগুলো আসতেছে বা আসছে এগুলি কিন্তু fully change আপনার এখানে একাডেমী থেকে চিন্তা করলে কিন্তু fully change একদম ভালো বই আপনার কি মনে হয়? হ্যালো

বইগুলো কি ভালো মান ভালো বইগুলোর আহ এখনো trial version এআছে এখনতো আমার সবগুলো পড়া হয় নাই আমি যতটুক জানি এগুলো আহ ফলপ্রসূ হবে যেহেতু এখন সৃজনশীলের ই যুগ এগুলো আমি মনে করি আহ creativity বের করে আনতে পারব আপনিতো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তেছেন না

জি হ্যা আমি ফিলোসফিতে পড়ি

hello hello হ্যা ভাইয়া শুনা যাচ্ছে না? একটু মা~মাঝখান দিয়ে শুনা যায় নাই ও আচ্ছা আমি হচ্ছে আহ সেশন শুরু হইসে কিন্তু এখনতো সবাই সব ভর্তি কার্যক্রম একদম সম্পূর্ণ শেষ হয় নাই। এখনো মেরিট লিস্ট আরো আসতেছে অনেকে ভর্তি ক্যানসেল করতেছে বিভিন্ন ভার্সিটিতে বা ইনজিনিয়ারিংয়ে চান্স পাইছে এজন্য cancel করতেছে এজন্য সম্পূর্ণ সেশন কিন্তু শুরু হয় নাই কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এটা আমার কাছে খুব অদ্ভুত মানে উম জটিল মনে হচ্ছে যেন গুচ্ছ পদ্ধতি এখানে যাই ঐখানে যাই আগেতো শুধু একবার পরীক্ষা দিতে যাইতো chance পাইলে পাইলো না পাইলে নাই এখন একবার পরীক্ষা দিতে যায় একবার ভাইভা দিতে যায় এই এই বিশ্ববিদ্যালয়ে যায় ঐ বিশ্ববিদ্যালয়ে যায়। এখন মনে হয় বাড়ছে লোক student আগে ফর্ম কিনতে হয়তো বিভিন্ন জায়গা থেকে। এখন ফর্ম কিনা লাগে এক জায়গা থেকে বিভিন্ন ভার্সিটিতে যেয়ে ধর্ণা দিতে হয় আমারে ডাকছে কিন্তু আমার হইলো না গুচ্ছ পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় একুশটা নাকি বাইশটা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা দিচ্ছে বুজছেন যেমন আহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে basically প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা এরকম বিশ্ববিদ্যালয় গুলো একসাথে পরীক্ষা নিচ্ছে। একসাথে পরীক্ষা নেওয়ার পর আহ ধরা যাচ্ছে যে আপনি একটি স্কোরে আহ অর্থাৎ যারা ভার্সিটিগুলো যতটুক স্কোর demand করে ঐ demand থেকে যদি আপনার স্কোরটা আসে তাহলে আপনি ঐ ইউনিভার্সিটিতে apply করতে পারবেন এতটুকুই গুচ্ছ পদ্ধতির সাফল্য হচ্ছে আপনি একসাথে পরীক্ষা দিবে একসাথে বাইশটা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাচ্ছে এটাই সাফল্য সাফল্য কিন্তু যারা waiting এ থাকতেসে না আপনি একবারে আপনার চয়েস অনুযায়ী পেয়ে গেলেন কিন্তু waiting থাকে আমি একটা ইসেরে চিনি গুচ্ছের এই এ বছরের সেশনটা শুনলে আপনি অবাক হবেন যে এখন গণবিজ্ঞপ্তি দিয়ে গুচ্ছতে ডাকতেছে ভর্তি হওয়ার জন্য কারণ গুচ্ছের পরীক্ষা সবশেষে হইসে বেশিরভাগ মানে শেষেরদিকে হইসে রেজাল্ট ও শেষের দিকে এবং মেরিট ও দিচ্ছে শেষের দিকে এইজন্য এখন গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীকে ডাকতেছে যে ভর্তি হও যারা পাওনাই চান্স তারা আসো পরীক্ষা দিসো যারা তারাই আসো হ্যা হ্যা এখন কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া শুরু করছে এমনও শুনছি যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি কিংবা আরো অনেক ভার্সিটি আছে যেখানে প্রায় দুইশ তিনশ সিট খালি একটা ভার্সিটির মান আমরা রাখতে পারি না আমার মনে হয় টুঙ্গি পাড়ায় যেইটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামে যে ই ভর্সিটিটা হইসে সেইটার অবস্থাতো অনেক খারাপ

জী জী, কিন্তু দেখেন এখন এই system টাই এভাবে চাচ্ছে, পাবলিক university র তারা নিজেরাই সবকিছু করতে চাচ্ছে সেখানে শিক্ষা মন্ত্রালয় হস্তক্ষেপ চাচ্ছে।

সালামালাইকুম। Hello কি খবর?

দেখলে আজকে news এ দেখালো কিরকম তৃণমূল প্রাক্তন বিধায়কের বাড়ির থেকে কুবেরের ধন পাওয়া গেছে। হ্যাঁ দেখলাম তো অনেক টাকা পাওয়া গেছে। হম খালি টাকার গাছ গজিয়ে রেখেছে মনে হচ্ছে ওরা প্রায় পনের ষোল কোটি টাকা পেয়েছে মনে হয় তাই তো দেখছি কি রকম মানে সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে কি রকম ভাবে মানে যারা আমরা খেটে পড়াশোনা করছি বা চাকরির চেষ্টা করছি তারা চাকরি না পেয়ে মানে যারা হয়তো এত খাটে নি বা কিছু তারা খুবই easily টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে মানে আজকের দিনে দাঁড়িয়ে শুধু একটা নির্দিষ্ট দল করলেই মনে হয় সবকিছু সম্ভব সেটাই আর যদি মানে সেই দলের আহ কোন আর কি চেনা জানা থাকে তাহলে হয়তো চাকরি পাওয়া যাবে না হলে আর এই বাজারে আর চাকরি টাকরি তো কোন কথাই নেই না পশ্চিমবঙ্গে চাকরি বলে তো আর কিছুই নেই, শুধুই বিভিন্ন রকম ভাওতাবাজি চলছে, চাকরি তো কেউ কয়জন চাকরি পায়? সবাই তো কিছু ছোটখাটো ব্যবসা নয় উম বেসরকারি আহ দপ্তরে কাজ ছাড়া আর কিছুই পায় না, সরকারি কাজ করে তো কিছুই হয় হচ্ছে না হ্যাঁ, এই কদিন আগে আহ ওই প্রাথমিক শিক্ষক আহ নিয়োগ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কত টাকা তার বান্ধবীর বাড়ি থেকে টাকা সেসব কত কান্ড ঘটলো আবার আজকে সেই একই ঘটনা, তখন তো মানে এরকম হচ্ছিল যে মানে

মানে পাঁচ কোটি তো খুব কম মানে মনে হতো যে একশ কোটি বেরিয়েছে ও বাবা ওটা তো কোন ব্যাপারই না মানে যদি একটুখানি বেশি হত পাঁচশ কোটি বের হতো তাহলে মানে এরকম পর্যায়ে যখন আমাদের আহ মানে চাহিদা চলে গেছিল হ্যাঁ news channel গুলো কোন একটা মানে বিষয় যখন হয় তখন সেটার উম related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

তারপরে তো কতগুলো ম মন্ত্রীর বাড়ি থেকে বোধ হয় টাকা পেয়েছে, দুর্নীতির সাথে যোগ দিয়েছে, এটাই চলছে মানে রাজ্য সরকার বা কোন একটা নির্দিষ্ট দলের

বা নির্দিষ্ট যেতে দল আছে সেই দলের সাথে থাকলেই একমাত্র প্রচুর সম্পত্তি করা যাবে প্রচুর অর্থ হবে আর যারা খেটে খাচ্ছে ও পড়াশোনা করছে চাকরির চেষ্টা করছে তারা শুধু চেষ্টাই করে যাবে দল করতে হবে দল করলে তবেই তারা সুবিধা পাবে। হ্যাঁ, তাও তো মা মানে এই আহ যারা রাস্তায় বসে অনশন করছিল এসব আহ যারা B. ed pass pass কিন্তু tet দুর্নীতির শিকার যারা তো তারা অনশনে বসে ছিল তো তাদের চাপে পড়ে কিছুটা ওই ভুয়ো শিক্ষক যারা আর কি নিয়োগ হয়েছিল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 হ্যাঁ, ওটা তো সম্পূর্ণ লোক দেখানো মানে যে যেটুকুনি ওরা উম পদক্ষেপ নিচ্ছে এটা শুধু নিজেদের পিঠটা বাঁচানোর জন্য করছে আর কিছুই নয়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 দেখানো যাতে তাদের মানে Impact টা vote এ না পড়ে ব্যাস সেটুকুনির জন্য যেটুকুনি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

খবরের channel গুলো খুললে শুধুই এ এই যে এই এরকম ধরনেরই খবরই চলছে এখন এইতো কিছুদিন আগে একটা cinema বেরোলো প্রজাপতি সেটা সেখানেও দল দলভিত্তিক খবরই ছিল হ্যাঁ আমি তো শুনলাম আহ যে দেব বলেছে আহ দেবকেই আহ প্রশ্নটা করা হয়েছে যে উনি কেন বিরোধী দলের একজন আহ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 প্র কোন প্রশ্নের মধ্যেই পড়ে না, এটা যারা জানে না যারা ব্যাপারটা নিয়ে বোঝেনা তারাই এই ধরনের প্রশ্নগুলো করছে কারণ হচ্ছে আহ প্রসেনজিৎ নিজে বলল প্রসেনজিৎ চ্যাটার্জী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

হ্যাঁ সেটাই মানে আর যদি cinema জগতের সাথেও যদি রাজনীতি কে জড়িয়ে ফেলে শিল্পী শিল্পের সাথেও রাজনীতির সাথে এতটা বেশি ভাবে জড়িয়ে ফেলেছে যে এ শিল্প টা শিল্প নেই সেটার মধ্যেও একটা দলের ব্যাপার চলে আসে, নইলে এত সুন্দর cinema টা মধ্যে শুধু শুধুই রাজনীতি ঢুকিয়ে cinema টার যে ভাবমূর্তি টা সেটা মানে নষ্ট করার চেষ্টা করছে কিন্তু আসলেও সেটা নয় উম একটা আহ শিল্প সেটা মানুষের ভালো লাগলে মানুষ সেটা তো গ্রহণ করবে যতই যতই তার মধ্যে শিল্প থাকুক তবু এটা নিয়ে সত্যিই প্রচন্ড নোংরামি চলল যা হলো এই একটা শিল্প নিয়ে একটা cinema নিয়ে তার মধ্যে দুটো একটা একটা এত বড় মাপের অভিনেতা মিঠুন চক্রবর্তী তিন তিনটা আন্তর্জাতিক উম চলচ্চিত্র সম্মান পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সেরকম একটা মানুষ যার অভিনয় নিয়ে কোন প্রশ্নই আসে না তাকে নিয়ে যেরকম ভাবে তৃণমূলের মানে কোন একটা দলের Particular দলের মুখপাত্র সে এসে এটা মানে তার অভিনয় নিয়ে প্রশ্ন তুলল মানে এটা তো সত্যি মানে হাস্যকর বিষয় যে যে ওই বিষয় কিছু জানেই না হয়তো সে সেই বিষয় নিয়ে একজন দক্ষ অভিনেতার বিরুদ্ধে মানে প্রশ্ন তুলছে তার অভিনয় নিয়ে মানে সেটা সত্যিই হাস্যকর একটা বিষয় হম সেটাই তো আমরা তো আহ মানে আহ শুনলাম যে news এটাও বলছে যে মানে বাঙালির অসম্মান মানে একজন বাঙালি অভিনেতার অসম্মান করলো বাংলায় মানে অন্য কোন জায়গা কিন্তু করলো না বাংলায় করল সেটাই আহ তারপর হচ্ছে আহ আমাদের এখানে ওই যে আহ হাওড়া to new জলপাইগুড়ি একটা train বার করেছে না বন্দে ভারত express যেটা এখন খুব দ্রুত

ওখানে নাকি উম সবাই আহ এখানকার লোক যখন এখান দিয়ে trial run হচ্ছিল but trial run এর পরেও যখন আর কি first যেদিনকে আহ journey টা মানে যাত্রাটা শুরু হয়েছে তো সেদিনকে তার পরের দিন এরকম রোজ দিন প্রথম প্রথম সবাই ঢিল ছুট ছিল প্রচন্ড পরিমাণে তো সবাই আর কি বলছে এটা মোদির train মোদির train তাই জন্য ঢিল ছুড়চে তা এটা এটা ও তো কোন যৌক্তিকতা নেই দেব দেখলাম এটা নিয়েও কথা বলল যে যে মোদীর train তো কোন কথাই না এটা হচ্ছে আমাদের শিক্ষার অভাব, মোদীর train বা দিদির train তো নয় এটা আমাদের জনসাধারণের train এইটা আমরা যতক্ষণ না বুঝবো তত ততক্ষণ আমরা এই বোকামি গুলোই করে যাব কারণ হচ্ছে শিক্ষার অভাব শিক্ষা যতদিন না মানুষের কাছে পৌঁছবে ততদিন এরকমই মানুষ করবে। আসলে এইটা শিক্ষা বলতে যে যেটা বোঝালো আমার আমার মতে বলে শিক্ষা বলতে যেটা হয় সেটা হচ্ছে রাজনৈতিক শিক্ষা মানে আজকে যে রাজনৈতিক যারা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 হম যে যেখানে একটা মানে রাজ দেশের মানে দেশের উন্নতি মানে দেশের কিছু নতুনত্ব বা নতুন উন্নতি কিছু হচ্ছে সে ক্ষেত্রেও যদি এখন রাজনীতির রং লাগিয়ে এরকম নোংরামো করা হয় তাতে তো কিছু বলার নেই না, মানে মোদি মানেই কিছু করল মানে সেটা তার বিরোধী দলের জন্য বাজেই হতে হবে আহ তার কোন মানে নেই ভালোকে মানে ভালো বলা উচিত কখনো কখনো, কখনো কখনো না সব সময় ভালো সব সময় ভালো বলা উচিত, খারাপকে খারাপ বলা উচিত তা সেটা অন্য দল হোক বা নিজের দল হোক আর যে উম আহ রাজ্য সরকার যদি কিছু ভালো কাজ করে কেন্দ্রীয় সরকারের সেটা নিয়ম ভালো বলা উচিত কিন্তু এক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালোটাকেও বাজে হিসেবে দেখা হয় যদি সেটা রাজনীতির রং

সাধারণ মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে তারা কি ভুল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলব একটা তো কোন শিল্প নেই আহ কোন একটা একটা একটা একটাও শিল্প নেই যেখানে কোন নতুন শিল্প আজ পর্যন্ত এই দু হাজার এগারোর পর থেকে মনে হয় নতুন কোন শিল্প কিছু তৈরি হয়নি

উদ্যোগ নিয়েও ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে আর তারা দ্বিতীয়বার আসবেও না তার পরেও যেহেতু নিও রাজ্যের আহ রাজ্যের হতে পারতো সেইটুকুনিও নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে

আমি চেয়েছিলাম শিল্প হোক এটা তো মানে news এ এসেছে বড় বড় করে Headline হম তোশিল্প যদি হওয়ার তার ইচ্ছা সদিচ্ছা ছিল তার পরেও তার হয়ে গেল এগারোটা বছর এগারোটা টা বছরে তার যদি এতই সদিচ্ছা থাকে একটাও একখানাও শিল্প আনতে পারল না তা যদি শিল্পের প্রতি এতই ভালোবাসা তাহলে টাটার মতন এত বড় কোম্পানিকে কি করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে টাটাস তো শিল্প তৈরি করতে চেয়েছিল সে তো সকল শর্ত মেনে নিতেও চেয়েছিল তারপরও কেন তাকে Court অব্দি টেনে নেওয়া হ্য harassment করা আর পেছনে এত কিছু করে শেষ পর্যন্ত টাটা কে এখান থেকে চলে যেতে বাধ্য করা হলো। সেতো মানে কেউ ছিল যে যত রকম মানুষের সুবিধার জন্য যা যা করণীয় করতে চেয়েছিল হম যাতে এখানে শিল্পটা হয়। কিন্তু সেই সরকারের যদি এত সদিচ্ছা থাকত তাহলে তো টাটার মতন এত বড় কোম্পানিকে এখান থেকে তাড়াতে বাধ্য করত না চলে যেত। হম আর তাছাড়া তারপরও তো এগারোটা বছর কেটে গেল নতুন কোন শিল্পও এলোনা শুধু রাজনীতির নোংরা জিনিসই দেখা যায় প্রত্যেক কটা news তো এটাই দেখা যায় যে ভোট গুলো যখন হয় তখন তো মনে হয় যেন কোন বিশ্বযুদ্ধ লেগে গেছে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 আমরা দেখতাম হত আমাদের রাজ্যে কোনদিনও আশা করা যায় না আমাদের রাজ্যে হয়তো আগেও ভোটের সময় কিছু এরকম হত যে যে রাজ্য সর মানে রাজ্য সরকার হিসেবে যে দল আছে সে হয়তো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 news channel গুলো ছিল কিন্তু এতটা বাড়াবাড়ি কখনোই আমরা দেখতে পাইনি এখন হয় কি এখন হয় শুধু হুমকি threat নয় এখন বোম মারবে গুলি গুলি হচ্ছে direct বন্দুক নিয়ে ঘুরছে এসবই চলছে, মানে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 কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে হম ভোটের সময় news channel গুলোতে প্রত্যেক কটা news channel গুলোতে যেভাবে ভোটের সময় যা দেখায় মানে মনে হচ্ছে যেন বিশাল বড় হয় দাঙ্গা লেগে গেছে নয় হম বিশ্বযুদ্ধ লেগে গেছে আর তারপরে তো ওই জো এত কান্ড কখনো কখনো সারদার টাকা নারদার সারদার টাকা তারপর Rose Valley

মানে news channel গুলো রাজ্যের লোক দেখেও যদি তাদের মধ্যে এই এই ধারণাটা মানে না পরিবর্তন হয় তাহলে আর কিছু করার নেই। জে এই দলটার মধ্যে শুধু যে নেতা গুলো আছে তারা শুধু মাত্র শোষণ ছাড়া কিছু করছে না কিচ্ছু না কোন কোন রকম কিচ্ছু না শোষণ ছাড়া আর এই যে না কেন এত যে এখনকার যে দল আছে অ্যাঁ সে তো হম বিভিন্ন প্রকল্প চালু করছে। সেগুলো news ভালো করে দেখাচ্ছে news cover করছে সব প্রকল্পগুলো তো সেজন্য আরও বেশি করে মানুষ মানে ভোট দিচ্ছে। ভাবছে যে আমি তো মানে বিনা পয়সাতে আমি মানে কিছু ছাড়াই হাত খরচ পেয়ে যাচ্ছে এটা একটা বিশাল বড় ব্যাপার মেয়েদের কাছে বিশেষ করে মেয়েদেরকে হাত করে রেখেছে আর কি না না সেটা না ও প্রকল্প এত যে প্রকল্প লক্ষী এত লক্ষীভান্ডার হোক বা এত কিছু কন্যাশ্রী এই প্রকল্প এই ধারা এত কিছু প্রকল্প যে করছে ultimate ultimate এই প্রকল্পকে রাজ্য সরকার অ্যাঁ রাজ্যের যে জন জনগণ তাদেরকে কি করছে তাদেরকে কোন কিছু ছাড়া কোন কোন আলাদাভাবে কোন কর্ম ছাড়া কিছু ছাড়া তাদেরকে free তে একদম তাদের হাতে টাকা তুলে দিচ্ছে । হম তো সেই টাকাটা রাজ্য সরকারের কাছে কোথা থেকে আসছে? রাজ্য সরকার তো নিজের pocket থেকে দেবে না কোন টাকা

বিভিন্ন রকম এই কাণ্ড এই দুর্নীতি সেই দুর্নীতি সিন্ডিকেট এইসব থেকেই টাকা নিচ্ছে plus হম এগুলো তো আছেই এ ছাড়াও বিভিন্ন রকম ভাবে রাজ্যের মানুষের থেকেই টাকা নিচ্ছে নিয়ে এবার রাজ্যের মানুষকেই পাঁচশ টাকা করে হাজার টাকা করে হাত খরচা দিচ্ছে মানে এখানে তো মানে মানুষ জনগণ যদি এইগুলো না বুঝে যে রাজ্যে একটা রাজ্য বা রাজ্যের মানুষকে কোন কিছুই ছাড়া এমনিতেই টাকা দেবে কেন প্রথম কথা হচ্ছে কেন দেবে? এতে তো রাজ্যের মানুষের ক্ষতি উল্টে । রাজ্যের মানুষকে রাজ্যের জন্য মানুষ কোন কাজ করছে না অথচ কোন কোন কাজই করছে না যদি কোন কাজ না করে তাহলে তো রাজ্যের কাজে তো একটা তো impact থাকে না। আজকে যদি আমি কোন কাজ করি

একশ দিনের কাজ করলাম তাতে একটা রাস্তা তৈরি হলো তো তো কিছু একটা তো তৈরি হলো কিন্তু আমি সেটাও কিন্তু আমি যদি সেটা না করেই বাড়িতে বসে টাকা পেয়ে যাই তাহলে তো ultimate কিছু হলোই না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 রাজ্য সরকারের বিভিন্ন নেতা বা কর্মীদের দ্বারা কর্মীদেরকে টাকা দিতে হচ্ছে এরকম ভাবেই rotation চলছে। আর কিছুই নয় কিন্তু এতে কি ultimate ultimate রাজ্যের কোন উন্নতি হচ্ছে হচ্ছে না। হম রাজ্য সেই একই জায়গায় উল্টে পিছিয়ে যাচ্ছে। দিনে দিনে দিনে দিনে দিনে পিছিয়ে চলেছে। এটাই। আর কিছুই হচ্ছে না সেটাই উনি খালি অ্যাঁ চারিদিকে যাচ্ছে এখানে অ্যাঁ মানে কি বলে পর্যবেক্ষণ করতে যাচ্ছে

যাতে ভোট দেয় সেভাবে আর কি অ্যাঁ approach করছে এটাই তো মানে উনার policy সেটাই সেটাই এছাড়া আর কিছু হচ্ছে না রাজ্যে news channel গুলো খুললে শুধু পশ্চিমবঙ্গের বাংলা news channel খুললে শুধু পশ্চিমবঙ্গে রাজনীতি ছাড়া এ ছাড়া কিছুই সংবাদ মাধ্যম গুলোতে দেখা যায় না

হম সংবাদ মাধ্যম মানে রাজনীতির news রাজনীতি news মানে কোন না কোন দুর্নীতি কখনো কোন শিক্ষক দুর্নীতি হোক বা কোন আহ আহ চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি হোক কোন অর্থের মানে কোন না কোন দুর্নীতি চলছে। শিক্ষা ব্যবস্থা হোক স্বাস্থ্য ব্যবস্থা হোক বা উম Development রাজ্যের Development দুর্নীতি সবকিছুতেই মানে Syndicate

এছাড়া news channel এ কিছু থাকেনা আর নতুন করে কিছু মানে news দেখানোর সময় হয় না হয়তো news channel গুলোর হম সামান্য এই যে আহ international absence এসেছিল যেটা উনি করেন প্রত্যেকবার সবাইকে আর কি নিমন্ত্রণ পত্র দিয়ে ডেকে আনেন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 তো আহ যাই হোক তো ওখানেও দেখলাম যে আমাদের খুবই মানে ওরফে গায়ক অরিজিৎ সিং সেখানে

ওই আহ দেবাংশ যে আছে আর কি আহ সে বলছে যে না উনি তো ওই মানে অরিজিৎ সিং এর গেরুয়া গান গাওয়ার জন্য কখনো এরকম করতে পারেন না এটা খুবই অযৌক্তিক কথা আহ ওখানে যে আহ যে re সম্মেলন যেটা হচ্ছে আর কি বিশ্ব বাংলা convention centre এ তো সেখানে ওই মানে সেই time এ হবে একই টাইমে তো যেহেতু খুব অনেক বেশি crowd হয়ে যাবে তাই জন্য নাকি cancel করেছে তো মানে এটাও একটা news মানে শুনতে হচ্ছে আমাদের যে একজন গায়ক একটা তার নিজের গাওয়া গান সেই শোনাচ্ছে সেটা নিয়েও একটা news তৈরি হয়ে গেছে যে হ্যাঁ কেন উনি ওই গানটা ওনার সামনে গেয়েছে যেহেতু বিরোধী দলের

রঙ গেরুয়া সেই জন্য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 cancel হয়ে যাচ্ছে তার পেছনের reason দেখানো হচ্ছে যে এরকম ধরনের একটা অযৌক্তিক reason দেখানোর কোন মানে হয় না এগুলো, এগুলো মানে পুরোপুরি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

হম হম যে এই দিনকে এই তারিখে concert টা হবে তো তার জন্য তার organiser যারা থাকে তারা নিশ্চয়ই পুলিশের permission নিয়েছে কত বড় Eco Park এর মত জায়গায় একটা সামান্য videography করতে গেলেও তার জন্যও পারমিশন নিতে হয় তো সেখানে অত বড় অত বড় একটা concert হবে সেদিন নিশ্চয়ই পারমিশন নিয়েছে পুলিশের পুলিশ নিশ্চয়ই তখন permission নিয়েছিল তার পরে তারা online এ ticket বেঁচেছে আরো অনেক time ধরে ticket বেঁচেছে ticket আহ আহ আহ সমস্ত ticket বিক্রি হয়ে যাওয়ার পরে সব date time সমস্ত কিছু Fixed হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ওই ঠিক গানটা গাওয়ার পরেই তাহলে কেন হঠাৎ করে cancel হওয়ার কথা এল এখানে সম্পূর্ণ একটা রাজনীতি চলে সম্পূর্ণ রাজনীতি ক্ষমতায় এখানে দেখানো ছাড়া আর কিছুই নয় এ রাজ্যে আর কিছুই হয় না শুধু রাজনৈতিক ক্ষমতা কি করে দেখাবো এরকম ভাবে জানিনা কতদিন আর পশ্চিমবঙ্গের রাজনীতি চলবে আহ আর পশ্চিমবঙ্গের রাজনীতি মানে ক্ষমতার রাজনীতি আর কিছুই হচ্ছে না হম সেটাই তার মধ্যে তার মধ্যে উম ঠান্ডা তো মাঝে কয়দিন পড়ল News channel গুলোতে সেরকমভাবে কি কোথায় কি বরফ পড়েছে সেটা ঠিক দেখতেও পেলাম না। হ্যাঁ দার্জিলিং এতে উহ দার্জিলিং এ তো খুব বরফ টরফ পড়ছে তারপরে দিল্লিতে তো মারাত্মক মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আজকে আবার দেখলাম কাশ্মীরেও আহ একটা জায়গা আছে সেখানে পুরো ধস নেমেছে মানে সে ভয়ংকর ধস সেখানে আবার একজন মানে একজন মানুষ মারাও গেছে।

সেটাই সেটাই হম ধস নেমেছে মানে তো কোথায় কোন মানুষ কোথায় কোন দেহ আছে তা তো চট করে খুঁজেও পাওয়া যায় না

ঠান্ডাটা ও এবার মনে হচ্ছে আস্তে আস্তে চলে যাবে যদিও News channel এ দেখাচ্ছিল আস্তে আস্তে যাবে এবার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 তার মধ্যে news news channel এ তো এই মানে এই রাজনীতি News ছাড়া কিছুই দেখানো হয় না নতুন করে হ্যাঁ হ্যাঁ আজকে একটা news channel এ দেখানো হয় না মানে কি যেমন আজকে টাকা খুঁজে পেয়েছে মানে সারাদিন ধরে টাকা টাকা দেখিয়ে যাবে আবার উম যখন ঐ শিক্ষক দুর্নীতি হচ্ছিল তখন তারা অনশন করছে তাদেরকে মারছে আহ পুলিশ এসে তাদের রাস্তায় যেহেতু বসে ছিল তাদেরকে উঠিয়ে দিচ্ছে এই সবই দেখাচ্ছে আবার যখন পার্থ চ্যাটার্জী বাড়ি থেকে টাকা পেয়েছিল তখন খালি পার্থ চ্যাটার্জির বাড়ি দেখাচ্ছো যে কতগুলো বাড়ি আছে কতগুলো গাড়ি আছে তার কে Driver কে দুধওয়ালা এইসব মানে পুরো তার details আর কি দিয়ে দিচ্ছে মাঝেমধ্যে একটু entertainment news দেয় যেমন ওই রাণবীর আলিয়ার যখন বিয়ে হল তখন আবার ওটা দেখাচ্ছিল রাণবীর আলিয়ার বিয়ে হচ্ছে সেটা যখন একটুখানি coverage দেখিয়েছিল তার পরে ওদের